সেখানে দেখা যাচ্ছে কিছু বক্স বক্স করে রয়েছে এবং কিছু চেয়ার ও রয়েছে এবং কোনে একটি জলের বোতল দেখা যাচ্ছে। এবং চারিদিকে কিছু ছবি লাগানো রয়েছে।

এটি একটি যেখানে দেখা যাচ্ছে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে এবং এখানে চারটি লালিপপ রয়ে--